একটি চেয়ার একটি তুল দেখা যাচ্ছে।

অনেক বড়ো খেলার মাঠ দেখতে পাচ্ছি।

ও একটি পোস্টার টাঙানো আছে।

একটি ব্রীজ দেখা যাচ্ছে।

এখানে দেখতে পারছি ডান্স প্রো--

বিভিন্ন ধরনের ছোট বড় গাছ আছে।

গাড়ি ঠিক করার যন্ত্রপাতি রয়েছে।

একটা গাড়ি দাঁড় করানো আছে দেখতে পাচ্ছি।

একটি টেবিল একটি ব্রেঞ্চ ।

দোকানের উপর একটা বেনার টাঙ্গানো দেখছি।

একটি গাড়ির কিছুটা অংশ দেখতে পাচ্ছি।

গাছ দেখতে পাচ্ছি একটি নারকেল গাছ সুন্দর করে লাইটিং দিয়ে প্যাঁচানো আছে।

অনেক মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।

একটি সুইচ বোর্ড দেখছি।